এটা movie টা actually real life based story মানে উহ কি বলত একটা পরিবার মানে একটু মধ্যবিত্ত পরিবার তাই family রা মিলে একটা বাড়ি কেনে, husband wife আর তার দুটো বাচ্চা মিলে বাড়ি একটা বাড়ি কেনে খুব cheap এ বাড়িটা পায় আর বাড়িটা actually হয় কি এটা তোর সত্যিকারের একটা ঘটনা এটা তোর আহ উহ উইনকিস্টন বলে একটা জায়গা আছে USA তে ওখানকার ঘটনা মানে এটা তোর nineteen hundred and forty five বা nineteen forty six এর ঘটনা ওই সময়কার মানে ব্যাপারটা কি হয় বাড়িটা হচ্ছে actually অভিশপ্ত মানে বাড়িটার নিচে না কাল্ট কাল্ট জিনিসটা বুঝিস তো

কাল্টরা ওখানে practice করছে black magic এবার এই practice করতে করতে কিভাবে বাড়িটার মধ্যে অভিশাপ মানে লেগে যায় এবার একদিন এরকম পিমান খুব রাগ করে কাল্ট এ যারা ছিল সবাইকে মেরে দেয় তো তারপর থেকে প্রতিদিন রাত্রি সোয়া তিনটের দিকে বাড়িটা মানে হয়না actually যেটা জানিস তো যে মধ্য রাত্রির টা কিন্তু পুরো ~ মানে ভাতেদের power বলে তো সেইখানে কি হয় পুরো বাড়িটাকে সে কব্জা করে নেয় কব্জা করে মানে তোর আজ বাড়িতে যারা থাকে তাদের একেক একেক করে মানে বিভিন্ন type এর মানে শাস্তি দিয়ে দিয়ে দিয়ে দিয়ে মারে আর মারাটা শুরুই করে হচ্ছে তোর যে বাড়ির যে প্রধান মানে ধর মানে যে husband টা যে earning person তাকে দিয়েই ও সব সময় করে তো এই ভাবে এক এক করে বাড়ির যত লোক আছে সবাইকে ও মেরে ফেলে তো last এ মানে wife টা না সন্দেহ করবে ওদের একটা কুকুর ছিল কুকুরতা মারা যায়. তারপর একদিন দেখবে বাড়ির নিচের সামনে পায়রা মড়ে পড়ে আছে এগুলো দেখতে দেখতে wife এর সন্দেহ হয় wife church এ গিয়ে কথা বলে এবার local এ খোঁজ খবর নিয়ে জানতে পারে যে বাড়িটা এই হয়ত অভিশপ্ত আর তাই জন্যও এতটা cheap এ পায় তো তখন কি হয় ও husband কে না রীতিমত সন্দেহ করে যে যেহেতু যে বাড়ির কর্তার সাথে হয় তো হতে হতে কি হয় একটা point এ গিয়ে ধরা পড়ে সেই রাত্রি বেলা মানে husband কে ঘুমের ওষুধ খাইয়ে মানে ভাব মানে একটা মানে movie এর concept টা কতটা সুন্দর আর real lifestory টা তুলে ধরে ঘুম পাড়িয়ে রেখেছে রীতিমত ~ wife দেখছে যে husband ~ খাটের ওপর শুয়ে সামনে আয়নাটার মধ্যে husband আসছে মানে এই যে CGI এটা ভাব ঠিক আছে আর পুরো দেখে না গা ছমছম ব্যাপারটা লাগে তো সেখান থেকে যেই সোয়া তিনটে বাজে wife কোনোভাবে মানে ছোটো মেয়েটাকে মেরে ফেলে wife কোনোভাবে বড় মেয়েকে নিয়ে বাইরে চলে যায় বড় না একটা ছোট্ট তখন নতুন বাড়িতে গিয়ে wife টা তখন pregnant ছিল তো ওখানে মানে tenant টার মতলব দিয়েছে যে wife যেহেতু pregnant শত যত শিশুটার মধ্যেও ভড় করবে ওকে নিয়ে ও পৃথিবীতে আসবে. তো wife সাথে আছে বাচ্চাটাকে মানে মেয়েটাকে নিয়ে আর মানে new born baby টাকে নিয়ে ওরা পালিয়ে যায় husband টা last অব্দি মারা যায়. তা পরের দিন যখন থানা পুলিশ করে তখন দেখায় যায় যে পুরো বাড়িটার যে ~ নিচে যে basement মানে একটা জায়গা ছিল ওখানে ওটা কেউ জানত না খুব গুপ্ত দরজা ওর মধ্যে সব প্রিমিটেল মানে medieval period এ যত সেই হয়না আগেকার সময় সাস্তি ফাস্তি দিত, ওরকম সব শাস্তি দেবতারই জিনিস পত্র হুক ফুক সব রয়েছে তখন সব বেরোল মানে একটা really একটা সত্যিকারের একটা ঘটনা মানে এরকম real life movie যদি পাওয়া যায় না তাহলে আমি মনে করি যে movie এর মজাটাই আলাদা

না এটা কি এই নামটা প্রথম শুনলাম এটা কি ভুতের ওপর নাকি?

এর নাম হচ্ছে গ্রেভ এনকাউন্টার দেখাবে যে এরকম তোর ওখানকার একটা report reporter কিছু মানে ওরা হচ্ছে দেখবি হয়না ওই বিভিন্ন show হয়না ভুত খুঁজে বেড়ায় ভুত দেখতে পায় para normal activity এর ওপর যে real life ভুত খুঁজে বেড়ায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই তাই তো দেখাবে যে এরকম দুজন মানুষ যারা এরম বিভিন্ন রকম para normal activity কে মানে capture করে বিভিন্ন জায়গায় films বানায় বিভিন্ন রকমে show করে তো ওদের একটা show ই রয়েছে গ্রেভ এনকাউন্টার

হ্যাঁ এটা হত but এটার কোন idea নেই but হতে পারে. এবার ওখানে দেখাচ্ছে যে ওরা এরকম রেভেন counter এ দেখাবে ওরা দুজন, plus আরও তিনজন ধরে cameraman আর একজন crew member যে তোর মেয়েটা যে তোর main camera এর সামনে থাকবে ঠিক আছে তো ওরা এরম ছয়জন মিলে ওরা যাবে এবং ওখানে ওরা permission নেবে আহ লোকটা বলে দেবে যে আমি কিন্তু ঠিক ভোরবেলা ছটা সাড়ে ছটার সময় এসে দরজাটা খুলে দেবো, তার আগে কিন্তু দরজাটা বাইরে দিয়ে বন্ধ থাকবে. আপনার যা করার রাত্রি বেলার মধ্যে করবেন করে নিয়ে ছটা সাড়ে ছটার মধ্যে একদম এই দরজার সামনে দারাবেন এসে আমি সকালবেলা মানে ওই সময় দরজাটা খুলে দেবো, তো সেই হিসাবে ওরা ঢোকে ভেতরে এবং দরজাটা বন্ধ করে দেয়. তো ওরা ধীরে ধীরে ভেতরে ঢোকে বিভিন্ন সময় দেখাচ্ছে বিভিন্ন জায়গায় first এ দেখায় না যে খুব english film এর একটা খুব plus point প্রথম টা খুব boring দেয় ওরা মানে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে camera fix করছে এই করছে সেই করছে কিন্তু মানে ওরা সেরম কিছু খুঁজে পাচ্ছেনা, তো এবার দেখাচ্ছে যে ওরা এরকম বিভিন্ন জায়গায় মানে যেভাবে ~ ডাকে ভুতকে তো ওরকম ভাবে দাঁড়িয়ে ও ভুতকে ভাবে ডাকছে সে ভুত তো না মানে আত্মাকে ডাকছে

হট করে মেয়েটার চুলগুলো নিজের থেকেই দেখবি অনেক সময় চিরুনি আঁচড়ালে যে একটা তড়িৎবাহী সৃষ্টি হয়না আমাদের দেখবি current

same ভাবে ওরম চুলগুলো অনেকটা পরিমানে খাঁড়া হয়ে গেছে ওর, ওটা মানে ওই scene টা ছিল বেশ ভয়ঙ্কর, এরকম ছোটো ছোটো scene ছিল, এবং যেটা last main গল্পটার সেটা হচ্ছে যে তোর মানে দেখাবে ওরা ultimately যখন সাড়ে ছটা বাজছে বেজে গেছে, তাতেও রাত্তিরটা cover হচ্ছেনা. কিছুতেই রাত্তির cover হচ্ছেনা, এবং একের পর এক মড়ে গেছে এবং একজন যে তোর main host ছিল ওই তোর গ্রেভ এনকাউন্টার এ শুধু উনিই বেঁচে থাকবেন ভেতরে আর এতটাই মানে কিন্তু কখনই সকাল হয়নি, এবং গ্রেভ এনকাউন্টার এর part two আছে part two টা start হবে ওই লোকটাকে দিয়ে যে তোর ভেতরে থাকবে

করে দেখে নিতে হবে বইটা ভালো মানে গা ছমছম ব্যাপারটা মনে হল তো

তারপর ধর তোর এই বাহুবলি series ও এক আর দুই দুটো আছে দেখেছিস হয়ত আর মানে আরেকটা আছে কাঞ্চনা. কাঞ্চনা যদিও ভুতের বই. কিন্তু কাঞ্চনা যে graphics টা use করেছে আর আরআরআর বা তোর বাহুবলি তে যে graphics টা use করেছে আমার মনে হয় অনেকটাই তফাৎ মানে এস এস রাজামনি যিনি আরকি director তো তার knowledge মনে হয় তো আজকে date এ atleast within ইন্ডিয়া তার মত graphics এর idea বা তার মত যে movie এর idea তা আমার মনে হয়না এখন সামনে রাখতে পারবে তাও শুনছি নাকি এনার একটা ভুতের বইও release হবে এর মধ্যে দেখা যাক আরেকটা জিনিস জানিস্ তো হম আমাদের bollywood এ একটা নতুন movie বেরিয়েছে recently আহ ব্রম্ভাস্ত্র বলে হ্যাঁ ব্রম্ভাস্ত্র হ্যাঁ হ্যাঁ ও ওটাও কিন্তু খারাপ করেনি atleast ইন্ডিয়ান movie মানে bollywood movie rather যে তোর actually শুরু হয় তোর মানে এই যে hero heroism movie গুলো শুরু হয় রা one দিয়ে দেখেছিস হয়ত রা one

দিয়ে শুরু হয় তবে রা one থেকে আমার মনে হয় যে এখন যে ব্রম্ভাস্ত্র যে বার করেছে সেটা কিন্তু actually মানে অনেকটা better far মানে অনেকটা better actually মানে bollywood থেকে এরকম graphical জিনিস বেরবে সেটা ভাবাটা খুব মুশকিল atleast আমার মনে হয় তার থেকে south এর movie লাখ গুন ভালো movie এক একটা CGI দিয়ে বার করছে মানে দেখতে গেলে তেলেগু movie বা south এর movie এখন kind of একটুখানি মানে tollywood মানে আহ sorry মানে hollywood এ একটু খানি টক্কর দেয় মানে ওদের editing এতটাই ভালো হয়েছে, হ্যাঁ তা অবশ্য ঠিক তা ঠিক. তবে south এর movie ~ যদি মানে তুই horror movie দেখতে যাস মানে ওদের না যে কোনো movie হয়ত horror হোক action হোক ~ মানে যাই হোক না কেন সেই তোর একটা মানে comedy চলেই আসবে মানে তোর ওই কাঞ্চনা বল তারপরে হচ্ছে আরও ওই যে রাজমহল এইসব যে ওখানের যে film গুলো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু তোর একদম মানে কি বলবো comedy with horror তবে রাজমহল বলতে গিয়ে মনে পড়লো আমাদের কিন্তু একটা খুব

তবে ভুলভুলাইয়া দেখেছি ভুলভুলাইয়া two টা আমি দেখেছি one ও দেখেছি two এর থেকে আমি মনে করি one টা কিন্তু অনেক ভালো কি ভুলভুলাইয়া বলেছি কিন্তু আমি কিন্তু ভুলভুলাইয়া ওই জন্য two উচ্চারণই করিনি ভুলভুলাইয়া two কোনো কিছুই না ওটা তো মানে ওটা কোনো film এর মধ্যেই আমি ধরিনা

না এটা ঠিক atleast মানে আমি two টা দেখার পর আমার প্রথম কথা মাথায় এসেছে যে এর থেকে আমি একটা thirdclass কোনো মানে low budget যেটা কিনা acting কিছু জানেনা সেই movie দেখা অনেক ভালো মানে একদম একটা just

আভাটারটা কিন্তু প্রথম release করেছিল, বহু বছর আগে দু হাজার নয় দশে maybe আহ ওটা এগারো তো যদি খুব ভুল না হই ঠিক আছে আভাটা two আমার মনে করি এখনকার date এর সত্যি একটা আলাদা level এই editing করা ওদের movie মানে সত্যি টক্কর দিচ্ছে দেখা যেতে পারলে মানে ওরকম editing যে এক একটা হতে পারে CGI এ মানে চিন্তার বাইরে মানে সত্যি বাইরে হয়ে গেছে idea এর তবে আরেকটা কথা আভাটার one আর আভাটার two এর মধ্যে তুই যদি comparison করিস আমি মনে করি আভাটার one এর storyline অনেক ভালো আচ্ছা আমি আভাটার one টাই দেখেছি আভাটার two টা এখনো দেখার সম্ভাবনা হয়ে ওঠেনি আমার আচ্ছা আচ্ছা আচ্ছা না আভাটার one এরই মানে sequence two তো মানে same মানে এখানে দেখাবে কি যে আগে যেমন one এ কি দেখিয়েছে তোর পৃথিবীর লোকেরা ওখানে গিয়ে ছিল প্যান্ডোরা থেকে ওরা প্যান্ডোরা টা নিজের আয়ত্তে নিতে চাইবে কিন্তু ওখানকার local আদিবাসীরা আটকে দেবে তখন সবাইকে ওটা পাঠিয়ে দেবে তো এইটাই two তে দেখিয়েছে আমাদের যে lead actor যে তারা ওখানে ভালো মত আছে আরও কিছু আহ মানে ওখানকার new born এসছে ওদের প্রজাতিতে আহ sorry মানে ~ পৃথিবীর যারা ছিল তারা আছে আর যে আভাটার one এর যে villain ছিল সে তার ছেলে আরকি সে আবার আভাটার two তে প্যান্ডোরা তেই থাকে তো এবার এখান থেকে এরা সব troup নিয়ে যাবে তারপর ওখানে গিয়ে ওদের পরিচয় সেখান থেকে সব বাকি story টা শুরু হচ্ছে মানে two এর থেকে আমি মনে করলাম one টা অনেক better মানে one এর storyline টা far better লেগেছে ওদের acting বল যাই বল মানে সত্যি ভালো লেগেছে

যে যেকোনো film এরই কিন্তু sequence এর থেকে একদম প্রথম film টাই বেশি ভালো হয় হ্যাঁ এটা এটা আমি একদম মানবো এটা আমি তোর কথাটা একদম মানে এটা কোনো deny করার কোনো জায়গাই নেই তবে শোন না মানে একটা তাহলে কাজ করা যায় না একদিন চ না আমরা কোথাও সবাই মিলে একটুখানি movie দেখে আসি অনেকদিন তো দেখাও হয়না চ না একটা movie এর plan করি আমরা তবে আমি তোকে বলি horror film দেখার থেকে আমার খুব ইচ্ছে হচ্ছিল দৃশ্যম two টা দেখার তো একটু এরম type এর film যদি দেখতে যাই এখন যেটা নতুন ভালো একটা film বেরিয়েছে রানি মুখার্জির film টা ওটা horror নয় but আহ খুব

নরওয়ে দিয়ে কোনো নাম কি? হ্যাঁ misuse চ্যাটার্জি versus নরওয়ে হ্যাঁ আমি দেখছিলাম ওদের তাহলে একটা কাজ করি চ একদিন সবাই মিলে plan করে এই movie টা দেখেই আসি. একদিন করিসনা এই saturday plan কর এই saturday free আছি saturday plan কর এই saturday আমরা তাহলে ~ এখনি book my show থেকে book করে নি তাহলে ব্যাপারটা ভালো হবে তাহলে তাই করি তাহলে আরও দেখ আরও আহ দেখ তোর boy friend কে বলে দেখ আমি দেখি আমার বন্ধু বান্ধব girl friend কেও বলি কি তাহলে একদিন গিয়ে চ দেখি মানে শনিবার তাহলে গিয়ে দেখে আসি বেশি

মজা আছে ছ আটজন ছ থেকে আটজন হলে বেশ মজার হবে ব্যাপারটা

আজকে ছাড়লাম তুই তাহলে plan কর একটু সবার সাথে. আমিও কথা বলে নি তারপর তাহলে book টা রাত্রে তাহলে করে নি

আজকের এই class এ আমি তোমাদেরকে শেখাবো যে কি রকম করে এই word গুলোকে আমরা sentence এ ব্যবহার করতে পারি আর এই word গুলোর মানে কি আমরা কখন ব্যবহার করি এই গুলো কে sentence এ word গুলো কি আছে দেখো how above what above which above when above where above who above so W H word এর সাথে আমরা above এর ব্যবহার কখন করতে পারি how above এর মানে কি হচ্ছে

and please practice করবে যে জিনিস গুলো আমি শিখাচ্ছি সেগুলোতে চেষ্টা করো খাতায় note down করে নেওয়ার okay stady the fast one how above how এর মানে কি কি ভাবে how এর মানে কি ভাবে right so how এর সাথে যখন above আমরা add করেছি তখন সেটার মানেটা কি হয়ে যাচ্ছে how এর সাথে যখন above আমরা add করছি তখন সেটার মানে হয়ে যাচ্ছে any way at all এর মানে it doesn't matter how it doesn't matter how it doesn't matter how

above এর মানে কি হচ্ছে what above এর মানে হচ্ছে anything at all anything at all on it doesn't matter what কি সেটা matter করে না যে কোনো কিছু হোক মানে যাই হোক আর পরের তা দেখি which above which above মানে কি which মানে কি আমরা which কখন ব্যাবহার করি যখন আমরা option দি right তো which above আমরা ব্যাবহার করি যখন আমরা option দি which above মানে হলো যেটাই হোক মানে কোনটা সেটা কোনো ব্যাপার না মানে any one at all any one at all it doesn't matter which কোনটা সেটা matter করে না okey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 at all or you can see it doesn't matter when fine মানে যখনি হোক where above where above মানে হচ্ছে যেখানেই হোক কোথায় সেটা কোনো ব্যাপার না মানে any place at all if doesn't matter wave any place at all if dose't matter anything wave কোথায় সেটা matter করে না কোথায় সেটা কোনো ব্যাপার না পরের টা দেখি last one who above when ever আমরা কখন ব্যাবহার করতে পারবো এর মানে কি এর মানে হলো যেই হোক কে সেটা matter করে না মানে any person at all if doesn't matter who

how above মানে কি হচ্ছে how মানে হচ্ছে কি ভাবে এবং how above এর মানে হচ্ছে কিভাবে সেটা কোনো matter করে না মানে যে ভাবেই হোক বা যা হোক what ever এর মানে কি হচ্ছে যাই হোক কি সেটা কোনো matter করে না which ever which ever এর মানে যেটাই হোক কোনটা সেটা ব্যাপার না তো আমরা which ever ব্যাবহার করবো option এর জন্য okay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

কি রকম ভাবে এই from গুলো দিয়ে আমরা sentence বানাতে পারি চলো দেখেনি example গুলো একটা জিনিসটা এতক্ষনে তোমরা নিশ্চয় বুঝে গেছো যে wh word গুলোর যা meaning হয়

how ever when ever এগুলোকে কি বলে এগুলোর কোন perfect speech এর মধ্যে পরে এগুলোকে compound related pronounce বলা হয় but এগুলো একটা sentence এ object হিসাবেও কাজ করতে পারে

word এর সাথে যখন আমরা ever add করছি সেগুলোর meaning একদম change হয়ে যাচ্ছে যে রকম who মানে কে who ever মানে যেই হোক কে সেটা matter করে না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

adverb এবং conjunction হিসাবেও ব্যবহৃত হয় তো এবার আমি তোমাদের example দিয়ে বুঝিয়ে দেব first এর example টা দেখো কি আছে how ever hard you try if it is not going to worker is not going to work how ever hard you try is not going to worker is not going to work এটার মানে কি হচ্ছে যত কঠোরই চেষ্টা করোনা কেনো এটা কার্য কর হবে না মানে যত কঠোরই চেষ্টা করো এটা কার্য কর হবে না so how ever hard মানে no matter how hard no matter how hard okay এটা matter করে না যে কত কতটা কঠোর fine পরের টা দেখি you can order what ever you like you can order what ever you like now এটার মানে কি হচ্ছে তোমার যা পছন্দ তুমি তা order করতে পারো তোমার যা পছন্দ তুমি তা order করতে পারো এই খানে what ever এর মানে কি হচ্ছে what ever

matter করে না okay পরেরটা দেখি you can do it how ever you one how ever how ever মানে any way at all it doesn't matter at all

call me when ever you are ready যখনি তুমি তৈরী হবে আমাকে call করো যখনি তুমি তৈরী হবে আমাকে call কোরো এর মানে হচ্ছে it doesn't matter well it doesn't matter well কখন সেটা matter করে না কখন সেটা matter করে না any time at all okay একটা sentence বলছি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 give it to who ever are storage way মানে সে চাইছে সেটা matter করে না যেই হোক তাকে এটা আগে দিয়ে দাও মানে যে এইটা প্রথমে চাইবে তাকে এটা দাও এর পরেরটা দেখি

করতে পারবো okay তো এই ক্ষেত্রে মানেটা কি হচ্ছে যেহেতু সবটি তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সেটা বেছে নাও choose whichever dress choose you best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 you are you well get no answer of it who ever who ask you well get no answer of it who মানে কি কে who ever মানে কি কে সেটা matter করে না মানে যেই হোক যাকেই হোক তুমি যাকেই জিজ্ঞাসা করোনা কেন তুমি এটার কোন উত্তর পাবে না তুমি যাকেই জিজ্ঞাসা করোনা কেন তুমি এটার কোনো উত্তর পাবে না next what ever did you remamber to bring here on time মানে আপনি যাই করুননা কেন আপনি কি করেন সেটা matter করে না আপনি যাই করুননা কেন সময় মতো এইখানে থাকতে ভুলবেন না তো মানে টা কি হচ্ছে আপনি যাই করুননা কেন আপনি কি করেন সেটা matter করে না সময় মতো এখানে থাক থাকতে মনে রাখবেন মানে সময় মতো এই খানে থাকতে ভুলবেন না okay এবার আমরা দেখবো যে কি রকম ভাবে আমরা question এ what ever when ever বা how ever এ ব্যাবহার করতে পারি কি কি সময় একটা প্রশ্নকে জোর দিয়ে বলার জন্য জোর দিয়ে প্রশ্ন টা করার জন্য আমরা what ever when ever বা how ever এর ব্যাবহার করতে পারি okay নাও সেই ক্ষেত্রে আমরা stretch টা দেব ever উচ্চারণ টার উপর যখন আমরা ever বলবো তখন আমরা ever এর উপর stretch টা দেব okay যে রকম প্রথম দিন sentence টা আছে সেটা দেখো তুমি কখন মিথ্যে বলা বন্দ করবে তুমি কখন মিথ্যে বলা বন্দ করবে তো এটাকে আমি কি ভাবে বলবো first of all এখানে আমাকে আগে বুজতে হবে যে এখানে wh word টা ব্যাবহার করা যাই ইনি কখন বলেছে right তো কখন এর জন্য আমাকে when এর ব্যাবহার করতে হবে generally এটাকে আমি যদি বলি ever ছাড়া তাহলে হবে when are you going to stop lying when are you going to stop lying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 ever you going to stop lying হয়তো কেও খুব মিথ্যে কথা বলে and তোমার খুব রাগ হচ্ছে তুমি যেই frustrated feel করছো সেই সময় কথাটা বলতে চাইবে when ever you going to stop lying মানে তুমি কখন মিথ্যে বলা বন্দ করবে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 same হচ্ছে when ever are well এর মানে এখানে same হচ্ছে খালি আমাকে ever টার উপরে একটু stretch দিতে হচ্ছে পরেরটা তুমি তার সাথে কি ভাবে থাকবে তো এটা আমি যদি simple ভাবে বলি তাহলে how এর ব্যাবহার করে এই রকম হবে how well you stay with him তুমি তার সাথে কি ভাবে থাকবে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

wait from example কেও তোমাকে একটা জিনিস suggest করছে you should start saving money অনেকের মধ্যে এই tendency থাকে যে তখন তাদেরকে কোনো ভালো কথা বলা হয় বা advice দেওয়া হয় তারা সেই কথাটার মূল্য দিতে জানে না তো এই রকম কোনো একজন মানুষকে হয়তো কেও advice দিচ্ছে যে ওর বাড়ির দিকথেকে you should start saving money তোমার টাকা পয়সা জমানো শুরু করা উচিত এবং সে বলছে what ever what ever মানে আহ যাই হোক মানে কথা টা সে পাত্তায় দিলো না okay তো with respect way তে এই রকম ভাবে আমরা what ever এর ব্যাবহার করতে পারি what above what ever এর একটা infected from রয়েছে okay and সেটা usually negative phrases এর পর ব্যাবহার করে হয় নমস্কার, আমি আজকে আমার school জীবন নিয়ে বলতে চাই। উম প্রথমত বলতে চাই, আমার বিদ্যালয় জীবন তিনটি ভাগে বিভক্ত ছিল। কারণ আ~ কারণ আমার বা~ মানে বাড়ীর condition অনুযায়ী, কাজ-টাজ করে আমি তিনটি বিদ্যালয়ে পড়েছি। প্রথমে সবার মতন আমি হচ্ছে প্রথমিক বিদ্যালয়ে পড়েছি। সেখানটায় আমার অনেক friends বন্ধু-বান্ধব ছিল এবং সেখানটায় অনেক শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে খুব সুন্দরভাবে আমি সেখানটায় পড়াটা শেষ করি। One থেকে four পর্যন্ত আমি সেখানটায় পড়েছি। প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করার পরে, উচ্চবিদ্যালয়ে আমি পড়াশোনা শেষ শুরু করছি। পঞ্চম শ্রেণী থেকে আহ সপ্তম শ্রেণী পর্যন্ত আমি একটা উচ্চ বিদ্যালয়ে পড়ি এবং, তার পরে অন্য আরেকটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী থেকে আবার আহ দশম শ্রেণী পর্যন্ত পড়ি। প্রত্যেকটি বিদ্যালয়ে খুব সুন্দর ভাবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এর আমাকে উহ শিক্ষিত করে এবং নানারকম খেলাধুলোর মাধ্যমে school গুলি শিক্ষা প্রদান করেছে। বিদ্যালয়ে আরও যেগুলো ব্যবস্থা থাকে যেমন- খেলাধুলা, হাতের কাজ সেগুলোকে খুব সুন্দরভাবে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা আমাদের শিক্ষাদান করেছেন। এ বাদেও, উম বিদ্যালয়ের আরেকটা অংশ যেটা থাকে, সেটা হচ্ছে বন্ধু-বান্ধব। সেখানেও আমি খুব সুন্দর ভাবে বন্ধু দের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। নানারকম নারারকম বইয়ের মাধ্য~ উম বই খাতা এগুলো আদান-প্রদানের মাধ্যমে বন্ধু-বান্ধবীদের সঙ্গে সহযোগিতা পেয়েছি এবং প্রত্যেক class এ প্রত্যেকটা বন্ধু খুব উম পড়াশোনায় সাহায্য করতো। সেটা যেই ভাবেই হোক, হ্যাঁ, আমরা একে অপরকে উম সাহায্য ক'রে পড়াশোনা শেষ করেছি। এরকম ক'রে পর পর তিনটে বিদ্যালয়ে আমি পড়াশোনা করি। আমার বাড়িতে নানা রকম অসুবিধার জন্য আমাকে উচ্চবিদ্যালয়ে দুটি ভাগে ভাগ করতে হয়েছে। একটা হচ্ছে, আমি মালদায় কৃষ্ণমোহন school এ উচ্চ~ উম কৃষ্ণমোহন school এ উহ পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছি। আহ আর তারপরে আরেক বালুরঘাট খাদিমপুর girls high school এ সেখানটায় আমি সপ্তম শ্রেণী থেকে উম দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। প্রত্যেকটি school ই খুব সুন্দরভাবে আমাকে প~ উম শিক্ষাপ্রদান করেছেন করেছে। এবং, প্রত্যেকটা school এ শিক্ষক-শিক্ষিকা

ব্যবহারও খুব ভালো ছিল এবং বন্ধু-বান্ধবরাও উম নানারকম class এর মধ্যে উম পড়াশোনায় সাহায্য করেছে। ওদের না থাকলে, পড়াশোনাটা হয়ত করা সম্ভব নয়। যেমন, শিক্ষক-শিক্ষিকারা আমাদের খুব সাহায্য ক'রে পড়াশোনা শিখিয়ে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে শিক্ষা দেয়, তেমন বন্ধু-বান্ধবীরাও যদি সাহায্য না করে তাহলে পড়াশোনা করা সম্ভব হয়না। প্রত্যেকটি school এই অনেক বন্ধু বান্ধব থাকে যে, যারা খুব সুন্দরভাবে help করে। আমারও ছিল। আমার উম বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এ, তিন-চার জন বন্ধু বান্ধবী ছিল যারা খুব সুন্দর আমাকে help করতো। কোনোদিন যদি আমি বিদ্যালয়ে না যেতাম, তারা নানান note গুলো আমাকে দিয়ে সাহায্য করতো এবং কী পড়াশোনা হয়েছে সেগুলোও বলতো। তা ছাড়া, নানারকম হাতের কাজ বা বৃক্ষরোপণ এগুলো কাজও আমাকে বিদ্যালয়ে হয়েছে হয়ে থাকত। সেগুলোও আমরা খুব সুন্দরভাবে করতাম।